একটি দোতলা বাড়ি দেখা যাচ্ছে। বাড়িটির সামনে অনেক সুন্দর লাইট-টিং দেওয়া আছে ।

একটি বিল্ডিং দেখা যাচ্ছে | বিল্ডিংয়ের সামনের তিনটি বাইক রয়েছে | একটি বাইকের সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে ।